ক্রিকেট খেলছে ব্যাট আছে বল আছে উইকেট আছে।

দুয়ার আছে ঢেরি দুয়ার আছে।

এধারে একটা গামলা করা আছে বড় করা টার খটা এধারে ছোট ছোট পৌধা আছে পের্ আছে বড় বড় তালগাছ খেজুর গাছ আছে।